এই ছবিটিতে রাস্তার পাশে একটি সরকারি বা বেসরকারি ভবন দেখানো হয়েছে।

দূরে কাউন্টারে প্রচুর লোক ভিড় করেছে।

দোকানটি বেশ পরিস্কার পরিচ্ছন্ন মেঝেতে দুটি বোতলও রাখা আছে।

ক্যাফের সামনে প্রচুর লোক ভিড় করেছে।

চা বাগানের মাঝখান দিয়ে একটি পাকা রাস্তা চলে গিয়েছে।

তিনজন খেলোয়াড়কে লক্ষ করা যাচ্ছে।

বাক্সের ভিতরে প্রচুর বেকারি বিস্কুট সাজানো আছে।

সামনে একটি পুলিশের বেরিকেড রয়েছে।

এই ছবিটিতে বহুতলা বিশিষ্ট শপিংমল দেখানো হয়েছে।

প্রতিষ্ঠানটি একতলা বিশিষ্ট টিনের ছাদ দেওয়া যেটির রং লালচে গেরুয়া।

যেখানে যুদ্ধর প্রশিক্ষণ দেওয়া হয়।

সামনের অংশে একটু মেঝে পাকা করা এর উপরে পাথরের স্তুপ রাখা আছে।

এখানে একটি জলাশয়ে কিছু কচ্ছপ লক্ষ্য করা যাচ্ছে যেগুলো জলাশয়ের উপরে উঠেছে।

মাঠের মধ্যে কিছু কাঠের ডুম রাখা আছে।

ক্যাফে -এর সামনে কয়েকটি বাইক পার্কিং করে রাখা আছে।

এখানে প্রচুর লোকের সমাগম রয়েছে কেউ বাইকে বসে রয়েছে।

দোকানের সামনে প্রচুর লোকের ভিড় করেছে।

এখানে চারজন ব্যক্তি ফটো তুলছেন একসঙ্গে দাঁড়িয়ে।

ভিতরে একজন দোকানদার দাঁড়িয়ে আছেন।

এখানে বই খাতা কলম ও শিক্ষা সামগ্রী বিক্রি করা হয়।

এই ছবিটিতে একটি ঝিল বা জলাশয়ের পাশের স্থান দেখানো হয়েছে।